এবং আকাশটা খুবই সুন্দর নীল আকাশ করেছে।

এর আশেপাশে অনেক টাইলস আঃ দেখা যাচ্ছে একটি গাড়ির পিছনের অংশ দেখা যাচ্চে এব--

মহিলারা কোন পূজার জন্য এসেছে।

এই রেস্টুরেন্টটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে।

একানে প্রচুর ধরনের মেয়েদের আসবাবপত্র ঝুমকা ফাউন্ডেশন থেকে শুরু করে--